এটা দেখে একটা ব্যাংক মনে হচ্ছে এখানে অনেক পুরুষ এবং মহিলা আছে। কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছেন এবং কিছু কিছু মানুষ বসে আছেন। এখানে অনেকগুলো পোষ্টার -ও দেখা যাচ্ছে এবং কিছু মানুষ লাইনেও দাঁড়িয়ে আছেন।

এবং আকাশটা নীল এবং মেঘ সাদা মেঘে পরিপূর্ণ।

আইস ক্রিম -এর উপরে অনেক ড্রাই ফ্রুট রাখা আছে যেমন চেরি কিসমিস ইত্যাদি আর উম আইস ক্রিম -টা একটা প্লেট -এর উপর আছে তার সাথে একটা চামচ দিয়েছে ।

এটি দেখে মনে হচ্ছে কোথাও অরকেসটার হচ্ছে | স্টেজ এর উপর অনেক সুন্দর লাল রঙের লাইট লাগানো আছে এবং স্টেজ এর নিচে চেয়ারে অনেক লোকজনও বসে আছেন।

এবং উম আ আ লোক গুলির পেছনে একটা পোষ্টার লাগানো আছে এবং সিলিং -এ একটা ফ্যান টাঙা আছে।

দৃশ্যটি দেখে কোন ফেস্টিভেল -এর দৃশ্য মনে হচ্ছে এবং উম সামনে একটা বিল্ডিং আছে বিল্ডিং -এর চারিপাশে সবুজ গাছ পালাই পরিপূর্ণ। একটা ফাউন্টেন ও দেখা যাচ্ছে ।

দৃশ্যটি একটা ক্লাসরুমের ক্লাসরুমের দেওয়ালে একটা বোর্ড লাগানো আছে বোর্ডে অনেকগুলো কাগজ চেটানো আছে এবং ক্লাসরুমে ডেস্ক এবং চেয়ার রাখা আছে।

ক্লাস রুমের একটা জানালা আছে যেটা থেকে বাইরের মনোরম দৃশ্য দেখা যায়।